ছেলেটির পকেটে একটি শুধু ফোনের কাবার দেখা যাচ্ছে।

এখানে অনেক হরিণ দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে পিকআপ মহোৎসবের পোস্টার লাগানো আছে.

সেখানে কয়েকটি বাইক ও একটি গাড়ি রাখা আছে.

পেট্রোল পাম্পের ভেতর একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে .

লোকটির হাতে একটা সোনালী রঙের ঘড়ি আছে।

ওভারব্রীজটির তিনটি সিঁড়ি দেখা যাচ্ছে.

কৃষ্ণের হাতে একটি বাঁশি রয়েছে.

আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের ছবি দেখতে পাচ্ছি.

মূর্তিটাতে ক্ষুদিরামের মুখ দেখা যাচ্ছে না।

মন্দিরের বাইরে অনেক মোমবাতি জ্বালানো আছে।

মাঠের মধ্যে একটা টায়ার রাখা আছে।

রেস্টুরেন্টের বাইরে কাদা জমে থাকতে দেখা যাচ্ছে.

এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি ঘরের ফটো দেওয়া আছে।

শোরুমের ভেতর থেকে একজনকে বাইক নিয়ে আসতে দেখা যাচ্ছে.

এখানে একটি বড় পোস্টার লাগানো হয়েছে.

কুয়োর পাশে অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছি।

কুয়োর চারপাশে অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে.

নৌকার মধ্যে মাছের কাটন রাখা আছে।

টেজের ওপর অনেক হলুদ লাইট লাগানো আছে.

সম্পূর্ণ ব্যাংকটি বেলুন দিয়ে সাজানো হয়েছে।